আমি এখানে একটা হরিণের বাচ্চা দেখতে পাচ্ছি।

দুইটা সাদা রঙ্গের গাড়ি দেখা যাচ্ছে।

ছোট বড়ো অনেকগুলো গাস ল--

উপরে একটা কালো রঙের ফ্যান লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলো ছোটো বড়ো ফুলের টব লক্ষ্য করা যাছ--

সাদা ও লাল রংগের আছে।

ছোট বড় অনেকগুলো গাস লক্ষ করা যাচ্ছে।

এখানে দুইটা দোকান দেখতে পাচ্ছি।

অনেকগুলো পর্দা লক্ক করা যাচ্ছে।

কয়েকটা লাল রংয়ের জলের বোতল রয়েছে।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

এখানে একটা আমি দোকান দেখতে পাচ্ছি।

আকাশটি সাদা ও কালো রঙ্গের লক্ষ্য করা যাচ্ছে।

উপরে কয়েকটা সাদা রংয়ের জলন্ত ভল বাল্ব রয়েছে।

উপরে একটা নীল রঙের ড্রাম লক্ক করা যাচ্চে।

অনেকগুলো ফুল দিয়ে সাজানো রয়েছে।

নিচে অনেকগুলি ছোট ছোট সবুজ রঙের ঘাস দেখা যাইচ্ছে।

আমি এখানে একটা মোবাইল দোকান দেখতে পাচ্ছি।